এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে একটি দুকান রয়েসে।

তাড়িয়াতে অনেকগুলি জিনিসপত্র রাখা আসে।

তারিয়াতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েসে সেই তারিয়াগুলি কাটের ।

সাইডে -এ অনেকগুলি তাড়িয়াও রয়েসে।

আরও অনেকগুলি বড় বড় গাসপালাও দেখতে পাচ্চি উপরে খোলা আকাশ দেখতে পাচ্চি।

অনেকগুলো শিশু বাচ্চা রয়েসে তাদের পিঠে ব্যাগও রয়েসে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি ইস্টিলের টে রয়েসে।

সাইডে একটি কাপড়ের দুকান রয়েসে সেটিতে কাপড় জুলানো রয়েসে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি গর রয়েসে গরটি মনে হচ্ছে রেস্টুরেন্ট ।

উপরে পুস্টার লাগানো আসে বাইরে বেড়া দেওয়া রয়েসে বাইরেও পোস্টার লাগানো রয়েসে আরও অনেকগুলি ফুলদানীও রয়েসে।

সেই জিনিসপত্রগুলি কাটোনের বিতর রাখা আসে।

সেই দৃশ্যটি অনেক সুন্দর লাগসে উপরের দিক থেকে আলো আসতেসে।

দোকানটিতে অনেকগুলো কাপড় রাখা আসে সুন্দর ভাবে অনেকগুলো তারিয়া রয়েসে তারিয়াটি কাঠের।

সেই দোকানে অনেকগুলি বড়ো বড়ো টি_ভি রাখা রয়েছে।

আরো অনেকগুলি এই সোট সোট টি_ভি রাখা রয়েসে ।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি সেলুন রয়েসে।

ঘরটিতে অনেকগুলো জিনিসপত্র রাখা আসে।

একটি বড়ো তালি-তারিয়াও রয়েসে ।

বাইরে একটি বাল্ব রয়েসে আরও অনেকগুলি বিদ্যুতের ওয়্যারও দেখতে পাচ্ছি একটি শাটার লাগানো রয়েসে শাটারটি অনেক বড় সেটি লোহার।

সামোনে একটি জগও রাখা আসে উপরে ফ্যান লাগানো আসে।

একটি পোস্টার লাগানো আসে সেই গ্রসারি শপে শাটার লাগানো আসে স্ সেই শাটারটি লোহার।

জাহাজে একটি মানুষ দাঁড়িয়ে রয়েসে।

জাহাজে একটি টায়ার বান্দা রয়েছে আরো অনেকগুলি মানুষও দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি অনেক সুন্দর উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি।

ঘরটির সাইডে একটি সিঁড়ি দেওয়া রয়েছে সিঁড়িতে স্টিলের বেড়া দেওয়া রয়েছে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি খোলা জায়গা রয়েসে।

সেই বাজারে অনেকগুলো মানুষ রয়েসেন।

বাইরে গ্লাস লাগানো রয়েসে সেই দৃশ্যটি অনেক সুন্দর।

জায়গাটিতে অনেকগুলি বড় বড় মেশিন রয়েছে আরো অনেকগুলি ঘরও রয়েছে।

উপরে বিদ্যুতের তারও দেখতে পাচ্ছি সাইডে অনেক গুলি গাসপালাও দেখতে পাচ্ছি।

গরটির বাইরে গ্লিল গ্রিল লাগানো রয়েসে একটি পোস্টার লাগানো রয়েসে পোস্টার -টি লোহার।

অনেকগুলি বিস্কিটও রাখা আসে সেই দুকানটিতে অনেকগুলো তাড়িয়া রয়েসে ।